এটা যে একটা দেখা যাচ্ছে দেখুন এটা একটা বাঁধ তো করেছি ।

যে জি-ই-ই-ই গি জায়গার ছবিটা দেখা যাচ্ছে এটা কলকাতায়।

এটা হচ্ছে চিংড়ি মাছ আ ইলিশ মাছ নানারকম মাছ টাছ আছে। আর নানারকম মাছ খেতে খুবই ভালো লাগে কলকাতা য় এসব জায়গায় ভালো মাছ পাওয়া যায়।

এটা একটা অফিস - এর ই এ- এটা আই.টি.আই ফর আ ফার ফিফ সিকাল বাই অ্যান্ড দা বয় অ্যান্ড গার্লস এ ওয়েস্ট বেঙ্গল উম অফ উম ভোকা টোনা লেখা আছে।

এটা কলেজ দেখে মনে হচ্ছে দেখুন দু সাইড -এ বোর্ড টাইপ -এর আছে আর এটা খুব ভালো জায়গা এসে এখানে অনেকেই পড়াশুনা করে।

এবং থাকে। হোস্টেল মতন করা আছে। এখানে খুব ভালো জায়গা।

তিনি আমাদের এই কলকাতা শহরে এসে ভিক্টরিয়া তৈরী করেছেন এবং তার নিজস্ব যখন নিজে মারা যায় নিজের স্টাচু নিজে তৈরী করে --

এটা একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক -এ দেখুন কত লোকজন এসেছে উম টাকা-পয়সা জমা দিতে এই ব্যাঙ্ক আছে বলে আমাদের অনেক সুবিধা হয়েছে।

এই যে এটা লেখা আছে বিজয়া পুস্তকা এখানে ঠাকুরের যাবতীয় ঠাকুরের বই টই পাওয়া যায়।